টি এ.টি.এম. পাশে একটি দোকান দেখা যাচ্ছে দোকানটি এখন বন্ধ রয়েছে।

রেটুরেন্টের সামনে একটি স্ট্যাচু দেখা যাচ্ছে স্ট্যাচুটি খুবই সুন্দর দেখতে -এ। একটি বড় রাস্তা দেখা যাচ্ছে।

তে সামনে একটি বড়ো ফুলের মালা দেখা যাচ্ছে। দোকানে একজন দোকান্দার রয়ে--

এখানে একটি বড়ো মাঠ দেখা যাচ্ছে। মাঠের ধারে ধারে বড়ো বড়ো ঘাস হয়ে রয়েছে। চারপাশে অনেক গাছ পালা দেখা যা--

চে একজন ব্রাহ্মণ পুজো করছে চারপাশে কিছু পুজোর উপকরণ রয়েছে সামনে কিছু মানুষেরা--

চে মাটিতে কিছু মাছ পরে রয়েছে--

একটি স্কোটি দাঁড় করানো রয়েছে আরচালার পিছনে কিছু গাছপালা দেখা যাচ্ছে আরচালার পাশে আরো কিছু আরচালা দেখা যাচ্ছে।

বেশ কিছু কসমেটিকস দেখা যাচ্ছে। কিছু মাস্ক কিছু জেল ।

চে সামনে একটি কিছু জিনিসের ওপর একটি ত্রিপল চাপা দেওয়া রয়েচে-এ--

তার ধারে একটি সাইকেল দাঁড় করানো রয়েছে সামনে একটি গাড়ির কাঁচ দেখা যাচ্ছে।

একটি হাঙ্গার -এ একটি বড়ো বস্তা ঝোলানো রয়ে--

এখানে একটি বিশাল বড়ো নদী দেখা যাচ্ছে। নদীতে একটি হাতিকে সান করানো হচ্ছে হাতির নাকে।

যে চারপাশে কিছু যীশুকৃষ্টের পেইন্টিং দেখা যা --

এখানে একটি গ্রাম দেখা যাচ্ছে একটি গ্রামের রাস্তা দিয়ে-এ দুটি বাচ্চা মেয়ে হেটে যাচ --

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তাটি দুটি ভাগে ভাগ করা সামনের রাস্তা দিয়ে দুটি বাইক যাচ্ছে। একটি বাইকে তিনজন বসে আছে। একটি বাইকে একজন--

খুব সুন্দরভাবে চারপাশ প্যান্ডেল করা হয়েছে বেলুন লাগানো হয়েছে।

চে একটি ঘন্টা দেখা যাচ্ছে। কিছু জানালা দরজা দেখা যাচ্ছে--

একটি গাড়ী দাঁড়িয়ে রয়েছে। আশেপাশে বেশ কয়েকটি বাড়ি ঘর দেখা যাচ্ছে।

এখানে একটি দূরে নদী দেখা যাচ্ছে নদীতে নৌকা চলছে। নদীর পাড়ে অনেক গাছপালা হয়ে রয়ে --

এখানে একটি পিচের রাস্তা দেখা যাচ্ছে রাস্তার ধারে কিছু বড়ো বড়ো গাছ হয়ে রয়েছে।